এবং অনে এ ছাইডে -এ দেখা যাচ্ছে গাছ রয়েছে সু খুব সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস রয়েছে গাছ রয়েছে।

আছে অনেক ফুলের মালা রয়েছে ফুলের মালা রয়েছে | সাদা রঙের ফুল রয়েছে | হলুদ রঙের গাঁদা ফুল অনেক রকমের ফুল রয়েছে।

এবং এখানে অনেক মানুষ দাড়িয়ে আছে সম্ভবত এখানে কোনো খেলা হয়।